হ্যাঁ তাহলে হবে তোর একটু যদি হাত পা থাকে যদি থাকে ঠিক আছে, যে কেউ ওই হাবুলদার বাবুলদার হয়ে যেতে পারে, যারা ওই পুলিশের চেলা হয় না ঘুরে বেড়াই ভুঁড়ি টুরি নিয়ে, হাবুলদার বাবুলদার হওয়া যায় চামচে গিরি করে লাভ, cold drinks ফোলড্রিনক্স খেয়েছি গলা বলা পুরো ইয়ে হয়ে গেছে টন্সিল ফুলে গেছে। ও বল

এখন cold drinks খেয়েছিস কেন? আরে ছিল ঘরে কি করবো এই গরমে বল

তোর কথা এখন কেটে যাচ্ছে বহুত কিছু সোনা যাচ্ছে না

শোনা যাচ্ছে না কিছু এবারে ঠিক আছে? হম অল্প অল্প ঠিক আছে

আবার কেটে যাচ্ছে

জিওর five g network চলছে ঠিক আছে তও যদি problem হয় কি বলবো বলতো হ্যাঁ? আচ্ছা তোর ওটা কি unlimited তো নাকি? কি হ্যাঁ এখন unlimited দিচ্ছে তো।

ওই তো ছয় ছয় ছয়।

এ বাবা ইস আমার যদি five g ফোন থাকতো

তাহলে আমিও five g net use করতে পারতাম আমার তো four g net use করতে হয় হিসাব মতো আমার কাছে wifi আছে আমার কাছে net এর কোনো অভাব নেই এখন

হম তোর five g হলেই তো হয়ে হবে তো five g চাই আগে হম হ্যাঁ five g হলে তবে তো তোর net টা five g হবে তোর নাহলে তো তোর five g কাজ করবে না five g র সিম কিনলেও হবে না যেমন কিরম বলতো যেমন three g three g ওরা বন্ধ করে four g করলো আবার four g বন্ধ করে five g হবে এরাম হবে।

গরমের ধমকে কিছু দিন গরম যা পড়েছে বিশাল গরম হ্যাঁ পাখি ফাকি আমরা ওই ভাবেই তো হচ্ছিলাম আমি তো ওই জন্যই বললাম কোনো ব্যাপার না তুই আর দেখ না করলে খুব ভালো আছে তুই দেখ কোনো problem হবে না তুই আমার দাদাকেই ফোন করে বললেই হয়ে যাবে তোর দাদাকে ফোন করে বললে হয়ে যাবে? তোর হয়ে যাবে ঠিক বলছি না কিন্তু মানে,

হ্যাঁ অবশ্যই ওকে এবার বলবে আমিই করবো ঠিক আছে। কাউকে দিয়ে বললে হবে শুভমের number টা নিয়ে আমি call করলেও হয় শুভম তো আমায় চেনে বুঝলি?

হয়তো অত কথা বলতাম না কিন্তু আমায় চিনতো ঠিক আছে হম ঠিক আছে তোদের বাড়িতে গেলেই তো একদিন কথা বল হা ওটা বলা যায় কিন্তু আমার সাথে তো আমার দাদার ওরকম সম্পর্ক নেই ঠিক আছে

হম এবার আমি ফোন করে বলবো কি বলতো?

কাজের দরকার ঠিক আছে ও যদি বলে তুই নিজে থেকে ওরা বিল্টু বিল্টু বলছিলো না ওদের নাম নেয়ার দরকার নেই ওদের নাম নেয়ার দরকার নেই ওদের নাম নেয়ার দরকার নেই না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, যদি বলে তুই জানলি কি করে? তুই বলবি হ্যাঁ বলবো দেখেছি, কে কোথায়? এখন যদি এরকম কিছু বলে কোথায়!

হ্যাঁ বলবি রাস্তায় রাস্তায় দেখে চিনতে পেরেছি

ওই তো ওই কালা দা ওকে তো হোয়াটস আপ এ বললেও হয় না? হম হোয়াটস আপ এও বলতে পারিস তোর যাতে ইচ্ছা হোয়াটস আপ এ বললেও হয় ফোন বললেও হয় বাইরে জানলার বাইরে হাওয়া ঘরের ভেতরে গরম হাওয়া ঠিক আছে আমার এরকমই হয় ঘরে কি গরম আর জানলার গিয়ে দাঁড়িয়ে আছি তো ঠান্ডা একদম হাওয়া কি ঠান্ডা হাওয়া হম আজকে weather টা ভালো আজকে weather টা ভালো আছে কিরম হম তুই ঘুড়ি টুরি ওরাস নাকি? কি?

হম আমারও ওরকম ই হয়ে গেছে আমিও আগে অনেক ক্ষণ ঘুড়ি ওড়াতাম তারপরে এই recent কাজ হচ্ছে একটা ঘুড়ি টুরি উড়ানো হয় না আগে আমি অনেক ঘুড়ি টুরি উড়িয়ে ফুরিয়ে এখন আর ওড়ানো ফোড়ানো সব এ হয়ে গেছে

আচ্ছা তুই কোনো দিনও মাঞ্জার সুতো বানিয়েছিস?

মাঞ্জার সুতো কাঁচ গুঁড়ো ফ্যাঁচ গুঁড়ো দিয়ে মেখে সাবু দানা দিয়ে হ্যাঁ হম তারপরে কি একটা আঠা দিতে হতো মনে আছে? হ্যাঁ গাদের আঠা গাদ গাদ উম ঐটা দিয়ে অনেক বার বানিয়েছি ওই মুন মুন লাইলন না মুন টানা সুতো দিয়ে ওর ওপরে করতে হবে দিয়ে ওয়াল সুতো সাদা কিনতে পাওয়া যেত আগে

এখন তো সবাই লাইলন সুতোই করে আগে সবাই মাঞ্জা সুতো বেশি ব্যাবহার মাঞ্জা দেয়া এই লাটাই নিয়ে ওড়ানো সেই মাঞ্জা দিয়ে কতক্ষন রোদে শুকানো হম যেখানে গাছে ফাছে সেই জড়িয়ে রাখে সেই মাঞ্জা হম হাতে করে নিয়ে গিয়ে আহ হম ঐটা কিন্তু হেবি scene ছিল এখন আর ওসব হবে নাকি? হম

ওসব আগে হয়ে ছিল ওসব অনেক হম তুই যখন ছোট ছিলি তখন ওই আগে তাও আমি ওই ওই টিউবলাইট ফাটাতাম ঠিক আছে মানে খারাপ টিউবলাইট মানে যেগুলো খোলা আছে ওগুলোকে ভাঙতাম ভেঙে কত ছোট ছোট গুঁড়ো করতাম যখন গুঁড়ো করতাম ভাবতাম ফুঁটে যেন না যায় হাতে পায়ে

তারপর ওই যে মাঞ্জা তাঞ্জা দিয়ে হেবি মজা লাগতো আরে সব কিছুই ঠিক আছে ঠিক আছে হম এক কালীন ও হবে নাকি তোর দাদাকে একবার বলে দেখতে হবে, যখন হোক বিকাল ফিকালে বা হোয়াটস্যাপ এ বল বা ফোন বল। হম ওটাই তো আমি বলছিলাম বলে দেখ হম

কি বললো? কুণাল কে বলছে কি যাই না তো আমি ও তোর দাদাকে তো দাদাকে ওরা ধম বলে তো? হম হম হ্যাঁ আহ বললে বলবি কি জানি না তো কুণালকে একদিন দেখলাম তো একটা জঙ্গলপুরের ওই বিডিও অফিসের কাছে ওই হম একটা civic পুলিশের সাথে একটা সাদা dress আর কালো প্যান্ট ওদের সাথে একজনের সাথে দাঁড়িয়ে আছে কি বকেই যাচ্ছে এবারে মাল দিতে গেছি আমি কথা বললাম ওর সাথে বলছে নারে এখনো কিছু করছি না ও খালি পায়রা ওর ও আর কিচ্ছু করে না একে ওর ঘরে কত পায়রা আছে জানিস? ওর ঘরে প্রচুর পায়রা গেছিলাম তো পায়রা ওড়াচ্ছে আর কিছু করছেই না খালি কলেজেই party করতো ? ও ফালতু ওগুলো সব বাজে কথা হ্যাঁ করছে কি জানি? বল ঘুমোবি ঘুমোস কটাই তুই?

আমার ঘুমানোর কোনো থাকে না আমি কোনো দিন তাড়াতাড়ি কোনোদিনও ঘুমাতে late হয়ে যায় যেমন আজকে আমার একটু ঘুম পেয়েই গেছে এখন। হম হম বিকালে ঘুমালে ঘুম হয়না আর যখন বিকালে ঘুমাবি না, তখন দেখবি ঘুম পাবে ঠিক আছে। আমার তো বিকালে ঘুম টুম উঠেই গেছে আমার ঘুমোই, আমি এতদিন কালকে কটাই ঘুমিয়েছি কালকে কালকে মানে ঘুমাতেই পারিনি কালকে খালি ঘুম ভেঙে যাচ্ছে সকালবেলাও ঘুমাতে পারিনি সকালবেলা এইদিক ঐদিক

কি হচ্ছে এখন কাজ এখন? ওই আসে পাশে কাজ করছে সব সকালবেলা রাত্রি

কি আঠাশ মিনিট হম প্রায় তো হয়েই গেলো হম রাখ

দাদা আমার দরকার একটা গাড়ির। আমরা শান্তিনিকেতন আমরা শান্তিনিকেতনে এখন দাঁড়িয়ে আছি। আমরা যে বা যানবহনে আসছিলাম, সে যানবাহনটা, হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার ফলে আমরা শুনেছি যে, আপনাদের গাড়ি যেখানে সেখানে থাকে। তাই আপনাদের কাছ থেকে সেই সাহায্যটা কি পেতে পারি আমি? হ্যাঁ, আমি বোলপুর শান্তিনিকেতনের রাস্তার ধারেই দাঁড়িয়ে আছি। আমরা যাব দক্ষিণেশ্বর।

হ্যাঁ, Bus টা পাঠানোর আগে, আগে বলুন তো আমরা কুড়ি জন আছি শান্তিনিকেতন যাব, শান্তিনিকেতন এই না, আমরা দক্ষিণেশ্বর যাব। দক্ষিণেশ্বর গিয়ে ওখানে মন্দিরে পুজো-টুজো দিয়ে আমরা একটু কলকাতাটা ঘুরব। তারপরে আমরা আবার রামপুরহাট আসবো। এবার বলুন।

ও তিরিশ হাজার একটু বেশি হয়ে গেল না দাদা?

আমরাতো অর্ধেক রাস্তা, আমরাতো অর্ধেক রাস্তা অতিক্রম করে চলে এসছি। বোলপুর। আর কিছুটা রাস্তা দক্ষিণেশ্বর।

সেটা না হয় করলাম। আমাদেরকে কোন রাস্তা দিয়ে তাহলে নিয়ে যাবেন? আচ্ছা main রাস্তা। হ্যাঁ, বলুন বলুন। সে না হয় ঠিক আছে বুঝে গেছি, কিন্তু আপনি এটা বলুন, যে গাড়িটার condition কেমন আছে? তাহলে তো কোন চিন্তার ব্যাপার নেই, সব গাড়ির জিনিসপত্র সবকিছু ঠিক থাকবে। diesel গাড়ি তো? আচ্ছা, আচ্ছা, বেশ ঠিক আছে কুড়িজন আমরা হেঁটে যাবো তাইতো? কুড়িজনের মধ্যে আবার bag-tag আছে দাদা, আমাদের bag আছে, আরো অন্যান্য অন্যান্য সব জিনিসপত্র আছে। তাহলে, কি করব বলুন তো? মানে আহ আমরা কিন্তু শান্তিনিকেতন থেকে আমরা এখান থেকে বেরোব, দক্ষিণেশ্বর যাব, পূজা পার্বণ দিব। সবকিছু করব। তারপর আবার আমরা রামপুরহাট ফিরে আসবো। তাহলে পনেরো minute বললেন আপনি অপেক্ষা করতে, তো পনেরো minute অপেক্ষা করে নেব। তো আপনাদের bus চালকের driver রা মানে bus চালকরা

হ্যাঁ, তা না হয় আমি দেবো। আর উম আপনাদের সংস্থা দিয়ে, আর মানে কোথায় কোথায় যাওয়া হয়? তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে উম আহ গাড়িটা ওখানে রাখার জায়গা থাকবে কিনা, তখন ফির কোনো ঝামেলা টামেলায় যদি পরে গেলাম, করান দেখুন আমরা প্রথম বার যাচ্ছি। আর আপনাদের যে travels তাদেরকে আমরা এমনি এমনি phone করিনি। আপনাদের ব্যাপারে খুব ভালো ভালো কথাই শুনেছি আমরা। বেশ আনন্দিত। কিন্তু পরবর্তী কালে যদি কোনো কিছু খারাপ হয়ে যায়, কারণ আমরা দেখুন এরমভাবে আটকে পড়েছি। গাড়ি যেমন ওদেরও গাড়ি ছিল দুদিন কার কেনা। গাড়িটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, বেশ দুশচিন্তার মধ্যেই রয়েছি। বাবারে আমাদেরকে তো অনেক হয়রানি করতে হবে তাহলে। সেই train bus change ক~বে পালটে পালটে যেমন যেতে হয়, সেরকম পালটে পালটে যেতে হবে নাকি? না তাও না, কারণ কারণ বলছি শুনুন, আমাদের কাছে তিন জন আছেন, যারা একটু বয়স্ক মানুষ। তাদেরকে নিয়ে একটু অসুবিধা হয়ত দাদা। দেখুন তারা রোদের মধ্যে খাঁ খাঁ রোদে দাড়িয়ে আছে। বুঝতেই পারছেন এখন আড়াইটে বাজে এবং গরমকাল। রোদের মধ্যে কিভাবে ওদেরকে নিয়ে আছি, আমরাও প্রচণ্ড হয়রানের মধ্যেই রয়েছি। একটু বলুন না কি করা যায়? আমি চাইছিলাম, যে পুরোপুরি এখান থেকে নিয়ে গেলো, নিয়ে যাবার পর আবার ওই গাড়িতেই আপনার বেরিয়ে চলে এলাম। এটা যদি দক্ষিণেশ্বর একদম মন্দিরে হত তাহলে কোনো ব্যাপার নাই। মন্দিরে ঢুকলাম পুজো পার্বণ দিলাম, তারপরে সেই গাড়িটা অন্য যে গাড়িটা আপনি বলছেন, সেই গাড়িটায় চেপে চলে এলাম। তাহলে তো কোনো অসুবিধা নাই? তারপর তো আবার গিয়ে নামতে হবে বলুন? আপনি যদি বলেন পাশপাশি থাকবে ঠিক আছে, পাশাপাশি থাকলে একবার নামলাম, তারপর আবার দক্ষিণেশ্বরে আমরা পুজো দিতে নামব। হ্যাঁ, এদিক ওদিক করতে করতে তো সেই সময়ও বেরিয়ে যাচ্ছে. আর ওপর থেকে, কতবার হয়রানি হচ্ছে বলুন তো, বয়স্ক মানুষদের জন্য? সেটা গাড়ি যা করবে সেটাই না, মানে গাড়িটাই হচ্ছে আসল জিনিস না গাড়ি যদি খারাপ হয়ে গেলো বা কিছু হয়ে গেলো তখন আবার অসুবিধায় পরে যাবো না আমরা? আরো অনেক জায়গায় দাড়িয়ে থাকবো অন্য সময়?

আমি যা কথাবার্তা বলছি, কারণ booking টাও আমাদের এরমভাবেই হচ্ছে। আমি চাইছি না, যে আপনাদেরও হয়রানি হোক। আপনাকেও আমি বেশ কষ্টের মধ্যেই রাখছি। বুঝতেই পাড়ছি আমি। হ্যাঁ, তাতো ঠিকই কোথা, কিন্তু আপনি যা বলছেন ভগবানের মতো বলছেন আবার আমারো এদিকে চিন্তা বাড়ছে আমার বেশ চিন্তা বেড়ে গেছে। হেবূ~ বয়স্ক মানুষজনদের আর বড় বড় bag আছে দাদা, আপনাদের যে খালাসি থাকবে মানে যে গাড়ির আর একজন থাকে না, সে কী bag গুলো তুলে দিতে পারবে? বেশ ঠিক আছে। সেটা নাহয় ঠিক আছে বুঝলাম। আর আহ খাওয়া দাওয়া তাহলে আপনাদের মানে যে চালক থাকবে, খালাসি থাকবে, দুটো তো তাদের খওয়া দাওয়া কী লাগবে? এবার ওইখানে তো একটা অন্যান্য জায়গায় গেলে পরে তো সেই খারা খাবার বানানো অসুবিধা আছে ওরা কি খাবেই না, নাকি তাহলে? আচ্ছা, আপনাদের কোনো চালক বা কোনো কেউ, যে লোক তিনজন থাকবে, যে চালক আর খালাসি তারা কোনো নেশা ভাঙ-টাং কিছু করেনা তো? তখন দেখুন বুঝতেই পারছেন পুরো পরিবার সহ যাচ্ছি একটা, মানে বুঝতেই পারছেন, রাস্তা ঘাটে আহ কোনো কিছু বিপদ আপদের ব্যাপার, এসব কিছু খেলে পরে আমরা কিন্তু খুবি দুঃখিত হব। না, আপনি পছন্দ করেননা, কিন্তু তারা তো কিছু করতে পারেনা? আপনি তো চালকের সঙ্গে তো থাকছেন না, কিছু খেতেই পারে। তার জন্যে আমি ভয়ে ভয়ে আছি। এরাম করলে তো হম আমি পুরো পরিবারটা নিয়ে বেরিয়েছি, সে পরিবারটার আর কি বলবো আমি মানে বেশ চিন্তার মধ্যেই রয়েছি। খুব ভা খুব খারাপ লাগছে। আর আপনি আহ কি আপনি কি ইয়ে করেন? আহ কি বলে অন্য গাড়ি মানে কতগুলো গাড়ি আছে আপনার? আপনি actually আমি চাইছি যে আমি আপনার সঙ্গে দেখা করবো। দেখা করলে পরে আমিও চাইছি আমাদের অনেক বাইরে বাইরে ঘুরতে যাবার একটা পরিস্থিতি আসতেই থাকে। তো তাই আপনাদের সঙ্গে একটা কথোপকথন করে রাখবো। যখনই হবে তো আপনাদের সঙ্গে পুরোপুরি সে কথোপকথন অনুযায়ী যেতেই থাকবো। না টাকার ঝামেলা, না কিছুর ঝামেলা।

কালকে দুপুর বেলায়ই, কালকে সকাল বেলাকার পুজোটা দেব। তারপর কাল সকাল কাল দুপুর বেলায় আমরা ওখান থেকে বেরোব। মানে কালকে সন্ধে হয়ে যাবে রামপুরহাট ঢুকতে। তারপরে মানে দেখুন আপনাকে তো বলে দিলাম কুড়ি হাজার টাকাই দেব কিন্তু, মাথাপিছু। বেশ, ঠিকাছে থালে কখন কখন দেব টাকাটা কিভাবে দেব? বেশ, ঠিক আছে, তাই হল। আপনাদের গাড়ি এখন কত দূরে আছে, সেটা কি আপনি জানেন? আপনি কি সেই জায়গাটা দেখতে পারছেন? আপনি তো একটা যন্ত্রে বসে আছেন। সেই যন্ত্রের মধ্যে মাধ্যমে কি আপনি দেখতে পাচ্ছেন তারা কথায় আছে? ঠিকাছে, দু minute এর মধ্যে পৌঁছালে খুবই ভালো হয়। আমাদের বাড়ির লোকজন পুরোপুরি তিপ্ত হয়ে গেছে রোদের মধ্যে বসে আছে তো বুঝতেই পারছেন। হ্যাঁ, অবশ্যই, কারণ আমি চাই আমি চাই যে আপনাদের দেখুন আপনাদের সংস্থা আপনার সঙ্গে কথা বলে যা মনে হল, আপনাদের সংস্থা সত্যি খুব ভালো, খুবই ভালো আমরা যেমন অবস্থায় থাকি না কেন, আপনারাও যেরকম অবস্থায় থাকুন না কেন, আপনারা কিন্তু যেমন করেই হোক সাহায্যটা দেয়ার জন্য তৎপর্যে থাকেন। খুব ভালো লাগলো আপনি মনে হচ্ছে, আমাদের যে এই গাড়িটা গাড়ির নাম্বারটা কি সাত দুই এক ন নয় ছয়? আচ্ছা, আচ্ছা, বেশ গাড়ি মনে হয় ঢুকছে দাদা। আপনি সব কিছু চালককে বলে দিয়েছেন তো? আচ্ছা বেশ, তাই হল, তাই করবো। আচ্ছা তাহলে ঠিক আছে, সেই কথাই রইল তাহলে, রাখছি? কেমন আছিস রে, কি খবর কি করছিলিস? বসে বসে shopping? আচ্ছা online shopping । তুই আবার কখন থেকে এইসব কাজ করতে লাগলি, online shopping? হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন তো তোর এ কি বলে কোনো discount বা কিছুই নাই, কোনো offers নাই। সব তো শেষ হয়ে গেছে। কোথায় সেটা তো christmas যখন আসবে তখন যদি হয়। তখন গিয়ে না discount ডিসকাউন্ট পাবি, এখন কোথায় পাবি? এখন তো সবাই দিওয়ালিতে হেন-তেন, bumper তেল আর কি সব থাকে ঐগুলো হয়ে গেলো।

অ্যা দু দিন হয় গেলো তুই কি একটু details গুলো পাঠাছ এখনো হ্যাঁ। তোর তো এই যে পাঠাবো পাঠাবো এই জিনিসটা তো চলতেই থাকে, আর আমার মনে সারাজীবন চলতে থাকবে। গতকাল ও তো মনে করিয়েছিলাম।

হু, হু গতকালই তো মনে করানো হয়েছিলো, তাও আগের দিনো করানো হয়েছিলো। তার আগের দিন তুই নিজে বলেছিলিস আমি পাঠাবো।